একটা মহিলা যাচ্ছে একটা পুরুষ বাইক নিয়ে আসছে।

অনেকগুলো কৌটো রয়েছে নীল কালারের চকলেট কালারের দুটো রয়েছে।

একটা গোলাপী কালারের একটা হালকা হলুদ কালারের।

সাদা কালারের একটা ঘরের মতো রয়েছে ।

কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র লেখা রয়েছে।

উপরে একটা লাইট লাগানো আছে পাশেই একটা বিল্ডিং রয়েছে।

পাশে একটি টেডি রয়েছে সান্ট্যাক্লোজের মাকস রয়েছে।

বাইক নিয়ে একটা ছেলে বসে আছে।

এখানে কিছু গাছপালা দেখা যাচ্ছে।

বড় বড় পাথরও রয়েছে কিছু লোক দাঁড়িয়ে আছে।

কিছু লোক স্নান করছে ঝর্ণার পানিতে খুব সুন্দর লাগছে ঝর্ণার পানি।

দূরে একটা সাইনবোর্ড টাঙানো রয়েছে নীল কালারের।

একটা লোক নীল কালারের শার্ট পরে যাচ্ছে।

মেয়ে আর ছেলেটাকেও সাদা কালার -এর ড্রেস পরানো হয়েচে।

এখানে আমি সামোনে একটা ছোট্ট নদী দেখতে পারছি।

আরো নিচে খাবার রয়েছে পাখিদের জন্য সেখানে কিছু পাখি খাবার খাচ্ছে।

মল -এর বাইরে পোস্টার লাগানো আছে অনেকগুলো।

নিচে লাল কার্পেট বিছানো রয়েছে।

এখানে দুটো পুরোনো বাস দেখা যাচ্ছে।

এখানে লেখা রয়েছে এস_বি_আই ব্যাঙ্ক

ভেতরটা সাদা কালার -এর মেশিন -টা কালো কালার -এর।

এখানে পাকা গড়া সিঁড়ির মতো থাক থাক করে লম্বা করা হয়েছে।